ঘাস জন্মেছে।

এর সাইডে মা ত্রিপুরেশ্বরি ভ্যারাইটিস হোম --

পুরুষও আছে কয়েকজন পুরুষ।

লেখা আছে অশোক লেলেন্ড কোম্পানি ।

আছে অন্য কালারের।

ইকসাইট কোনো কিছু একটা হবে।

এর সাইডে অনেকগুলি গাছও দেখা যাচ্ছে।

লাগানো আছে যেমন--

সামনে দাঁড়ানো আচে ।